গার্ডেন দেখতে পাচ্ছি যেখানে ছেলেদের খেলার বিভিন্ন সামগ্রী রয়ে--

কিছু লোক মালপত্র বওয়ার কাজে লেগেছেন কেউ রডের কাজ করছেন পাশে অনেক বাড়ি রয়েছে সবাই নিখুঁত ভাবে কাজ করছেন।

দুটি পুকুর তার পাশে রয়েছে ক্ষেতের জমি । প্রথম পুকুরটি হাফ অংশ দেখা যাচ্ছে ।